খাচ্ছে এবং একটি মেয়ে দাঁড়িয়ে আছে।

এখানে আমরা একটি ঠাকুরের মূর্তি দেখতে পাচ্ছি এবং মূর্তির সামনে আমরা দেখতে পাচ্ছি চারটি মেয়ে সাদা রঙের--

কোনও একটি মেলা হচ্ছে এবং সেই উপলক্ষে চারিদিকে--

এছাড়াও সামনে আমরা একটি ফ্যান রাখা আছে দেখতে পাচ্ছি।

এখানে আমরা কিছু বিল্ডিং দেখতে পাচ্ছি এবং বিল্ডিং -এর সা বিল্ডিং -টি সাদা রঙের।